সবাই এমনিই সিনেমা হল -এর থেকে আই গেস এগুলোতেই বেশি প্রেফার করে। যদিও নরমাল সিনেমা হল -এর থেকে এগুলো অনেকটা বেশি উম আ হাই চার্জেস ।

বা ওই বাবুঘাটের ওই জায়গাটা হতে পারে কারণ ওখানে পর পর অনেকগুলো ঘাট আছে। ফুলঘাট বাবুঘাট প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট নয় বাবুঘাটই কারণ একমাত্র বোধ হয় বাবুঘাট থেকে নেমেই এরকমভাবে স্নান করার বা উম মানে করার নামার পারমিশন রয়েছে।

না আর কোনো দোকান চলুক না চলুক চায়ের দোকান নির্ধাআ রিত চলবে।